মানে ফসলে তো তুমি কোনো মানে অন্য বিষ টা দাও যাতে পোকাটা না লাগে না হলে তো আমরা খেতে পারবো না বেকার খালি আমরা এত তো মানে এতো দিন খাটা হলো আমাদের টাকা নষ্ট হলো

হ্যাঁ ওটাই নয়তো সব পোকা তে সব ই করলে পাতা গুলা সব ছান

গাছ গুলো দেখতে খারাপ লাগছে হম ফুটো ফুটো করে দিয়েছে হম সেইটাই সেইটাই নিয়ে এখন তোদের কোন কোন ফসল টা হয়েছে একবার বলতো উম কি বলছিস মানে এখন তোদের কোন ফসল টা হয়েছে কোন ফসল টা আর কি

খাওয়া যাবে বললাম তো ওই সেই কপি বাঁধাকপি তাছাড়া আরো আছে সব সিম আছে ই লাগিয়েছি সিম শাক ফালাইছি সবই আছে সব উঠলে কিন্তু কপি টা বিক্রি করছি বাজারে ও আচ্ছা আচ্ছা মানে তোদের মানে এখন শুধু মাত্র কপিটা মানে হয়েছে যদি ধরতে যাই যদি তাহলে মানে খাওয়া যাবে আরকি হ্যাঁ খাওয়া যাবে খাওয়া যাবে কপিটা আর শাক শাক তো এখন ছোট ছোট আছে সিম এর তো ফুল ফুটেছে কেবল এখনো সিম বড়ো হয়নি বুজলাম বুজলাম যাইহোক তবে তোরা এখন ধর কপিটা বিক্রি করছিস তাই না হম বিক্রি করছি বাজারে নিয়ে যেয়ে দুশো piece করে নিয়ে যেয়ে ও আচ্ছা আচ্ছা খুব ভালো কথা তাহলে আর বাদ বাকি কিছু হয়নি এখন খাওয়ার মতন তাই না হ্যাঁ এখন কিছু নাই তা বলে অন্য জনদের হয়েছে আমাদের নাই ও মানে তো তোদেরি জিজ্ঞাসা করছি আরকি উম আমাদের আর নাই ওটাই আর ই লাগিয়েছি সরিষার ভুঙ টা তে

ও আচ্ছা আচ্ছা তাহলে তুই ই করিসনি ওই যদি ধরতে যাই তাহলে তোদের ওইটা করা হয়ওনি মনে হয় ওই সরিষাটা যেটা লাগিয়েছিস সরিষা টা পাকেনি এখনো না না পাকেনি এখন এখনো ফুল ধরেছে হলুদ হলুদ ও আচ্ছা তোদের এত দেরি কেনো রে আমাদের এদিকে সবারই পেকে গেলো কেও কেও আবার তুলে নিয়েছে দেখলাম আমরা নামলা করে ফেলেছি তো তার জন্য মানে এইটা আমরা কদিন আগে ফেললাম

হ্যাঁ হ্যাঁ আমাদের এদিকে মানে সরিষা তুলে নিয়েছে কিছুকিছু জমিতে দেখলাম মানে তোদের এইরকম হয়েছিল মনে হয় আমার মনে হচ্ছে যে ওই তোর কি হবে minimum তোদের কোনো হয় তো ফসল লাগছিলো বা সবজি লাগছিলো সবজি টা হম ঝিঙে ঝিঙে ঝিঙে চিনিস তো হ্যাঁ হ্যাঁ চিনি হ্যাঁ ওটা লাগিয়েছিল নিয়ে ওটা শেষ হলো তারপরে ভুঙ টাকে ই করে তখন সরিষা দিয়েছিলো ও আচ্ছা আচ্ছা আর কিছু বল তোদের ওই দিককার মানে জমি টমি আর কি কি চাষ হয় হম আলু চাষ হয় ওলকপি চাষ হয় তারপরে অনেক কিছু আছে পাট

বুজলাম বুজলাম যাইহোক হম

তোরা দেখ আমরা লাগিয়েছি বলতে দেখ আমরা তো তোকে প্রথমেই বললাম আমি ।

আমাদের সবজি থেকে চাল থেকে ধান থেকে প্রত্যেকটা জিনিস দেখ আমাদের কিনে আমাদের খেতে হয় ভাই আমাদের কোনো মানে জমিতে চাষ হয় না যে চাল ধান থেকে চাল হয়তো করলাম বা খেলাম এটা হবেনা বুঝতে পারলি তো আমাদের ওই আরকি মানে যদি বলতে যাই তাহলে ওই বাড়ি থেকেই সবকিছু মানে আমাদের বাবার একটি দোকান আছে ওই দোকান থেকে বাবার মানে সংসার তা চালায় আরকি যদি বলা হয়

না না না ধান টান কোনো কিছুই চাষ করিনা আমরা কিন্তু আমাদের এখানে জমি যেই গুলো আছে এগুলোতে কিন্তু ধান অনেক মানে সবাই চাষ করে ধান সরিষা গম এগুলো আমাদের এদিকে বেশির ভাগ চাষ হয় তোদের দিকে যেমন ধর সবজি বেশি চাষ হয় কিন্তু আমাদের দিকে এই তিনটি জিনিস ফসল তা তিনটে জিনিস বেশি চাষ হয় ধান গম আর সরিষা টা হম তোরা ধান কেন লাগাস না তা ধান ভাই আমার বাবা দেখ প্রথমত আমার বাবা ওই তোর জমির দিকে কোনো interest নাই দেখ জমিতে চাষ করতে হবে কিছু করতে হবে এইরকম না অন্য লোককে আমাদের দিয়ে দিয়েছিলো একবছর আগে কিন্তু উম আবার সেই লোক তা থেকে নিয়ে নেই ও আমার বাবা ধান মান চাষ করতে ভাই মানে ইচ্ছুক নাই বুজতে পারলি তো ওই জমিতে খাটতে আমার বাবা ইচ্ছুক না যেহেতু দোকান আছে দোকান বন্দ করে আসা আবার এই জন্য আরো হম ওটাই আচ্ছা নিয়ে তারপরে বল তাহলে তোদের তাহলে কপিটা এখন বিক্রি করলি আর কি কি আছে । এখন উঠছে সব আস্তে আস্তে বাঁধাকপি দুরকম কপি লাগিয়েছিল বাধাঁকপি ফুলকপি ফুলকপি তা এখন ছোট ছোট হয়ে আছে

ফুলকপি টা উঠছে আর side এ side এ ধরলে রসুন লাগাইছি পিঁয়াজ লাগাইছি ই লাগাইছি ধনে ফেলেছি খাবার মতো ফেলেছি ধনে বিছবার মতো নয় ওঃ ও গুলো মানের তোর খাবার জন্য লাগিয়েছিস মানে ওই যেগুলো ওই মানে ধনে টনে পিঁয়াজ এগুলো মানে খাবার জন্য লাগিয়েছি মানে কাউকে বিক্রি করবিনা যদি ধরতে যাই তাহলে হম

বা বা খুব ভালো যাইহোক কথা তাহলে আর বাকি

ও আর

রসুন লাগিয়েছি ই লাগিয়েছি তারপরে সেই কি বলে রসুন এর রসুনের কি সেই পিঁয়াজ এর সে ফুল হয় না ওই গুলা বিক্রি করছি হ্যাঁ লাল লাল হম ওই গুলা ধরলে বাজারে হ্যাঁ ওইগুলো বিক্রি হয় ওইগুলো সকাল বেলায় কেটে নিয়ে যাই নিয়ে বাজারে দিয়ে আসি বাহ খুব ভালো তা আমাকে একটু বলতে পারবি তোরা তো চাষ করিস আর কি আমিও ভাবছিলাম আমাদের বাড়িতে একটু জায়গা আছে পিছনের দিকে আমিও ভাবছিলাম কিছু একটা সবজি লাগাবো তো কেমন হবে তো একটু বলতে পারবি একটু হ্যাঁ বাড়ির কাছে তো জল ফল তো দিয়ার কোনো অসুবিধা নাই ই আছে ট্যাঙ্ক । চাষ করে নিবি নিয়ে

হ্যাঁ মানে দেখ খুব বড়ো যে মানে খুব অনেক ফসল লাগাবো সো মানে সবজি লাগাবো তা না মানে সেরকম মানে বাড়ির খাওয়ার মতই মানে অল্প করে সবজি লাগাবো যাতে মানে আমাদের খাওয়া যাই এইজন্য তোকে আমি মানে ভাবছিলাম বলবো But তোকে বলতে ভুলে গেছিলাম এই কথা আহ কোন সবজি তা লাগালে বলতো সবথেকে ভালো বেশি মানে বেশি ভালো হবে আরকি খাবার জন্য হ্যাঁ হ্যাঁ খাওয়ার জন্য হ্যাঁ তু ধরলে দু পাটি করে যদি ই দিস কপি কপি কপি দিলে হবে কপি দিস শাক ফেলিস । পিঁয়াজ দিস রসুন খওয়ার মতন হলে তোর হবে তো ভালো হ্যাঁ হ্যাঁ অল্প অল্প করে আর লঙ্কা আর যদি হ্যাঁ ধরলে যে সারের সারের দাঁড় থাকে না দাঁড়এ দাঁড়এ তোর লঙ্কা গাছ লাগিয়ে দিলি বেগুন গাছ লাগিয়ে দিলি হবে অনেক কিছু হবে আচ্ছা বুজলাম মানে তুই বলতে চাইছি তাহলে মানে সব কিছু আমি অল্প অল্প করে লাগিয়ে দিলে হবে কিন্তু দেখ আমি তো কোনোদিন মানে সবজি চাষ করিনি তো সেই সমন্ধে ধর তো আমার কোনো idea নেই যেহেতু তুই চাষ করছিস তোর বাবার জমিতে তা তুই মানে জিনিসটা তারা তারই একটু মানে ফসলটা যে লাগা লাগালে তাড়াতাড়ি খেতে পাওয়া যাবে এটা কোন ফসল তা হয় । ওটা ধরলে শাক শক্ত ধর তাড়া তাড়ি বেড়ে যাই আচ্ছা শাক শাকতা বাদ দিলাম

হ্যাঁ অন্য কিছু বল শাক তা বাদে

কতদিন time কপিটা লাগানোর পর লাগানোর পর মানে

ও আচ্ছা পনোরো কুড়ি দিন পর

ভালো ভালো তাহলে বা আমি তাহলে কোনটা তাহলে কপি তা লাগাই যদি ঝিঙে লাগাস হ্যাঁ কপি লাগালে তুই যদি মন করিস আমি বাজারে গিয়ে বেচবো তাও হবে শুধু কপি লাগিয়ে ও আচ্ছা আচ্ছা নিয়ে আমি বাজারে বিক্রি করার জন্য লাগবে না হ্যাঁ তুই থাম আমি বলি একটু এবার দেখ আমি বাজারে বিক্রি করার জন্য লাগাবো না ঠিকাছে আমি নিজে খাওয়ার জন্য বাড়িতে দেখ এখন তো বুজতেই পারছিস যে জমিতে চাষ করছে যারা বিক্রি করছে আরকি বাজারে সবজি তারা কি করছে আহ যারা চাষি আছে তারা কি করছে তারা তারই তাদের যেমন মানে আহ যদি বলা হয় তাদের ফসল তাড়া তাড়ি যেমন বা সবজি যাতে তারা তারই মোটা হয় আর বড়ো হয় আর দেখতে ভালো লাগে ওই জন্য তারা মানে অতিরিক্ত প্রয়োজন মানে পরিমানে সার ব্যবহার করছে । যেটার জন্য তারা মানে সবজি বল ফসল বল সেগুলোকে কিন্তু বড় মানে খুব তাড়া তাড়ি বেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু ওটা খেয়েও কিন্তু মানুষের আবার অনেক সমস্যা হচ্ছে ঠিকাছে তাই জন্য আমি বাড়িতে লাগাবো যাতে অতিরিক্ত পড়ি মানে প্রয়োজনে সার ব্যবহার করবো না যেটাতে আমার অল্পের মধ্যে যদি হয় হয়তো অল্পের মধ্যে লাগিয়ে ওটা বাড়িতে খাবো আরকি বুজতে পারলি তো বুজতে পারলাম ওটাই এখন তো বেশি সব ই দিযে দিচ্ছে তারা তারই ই করবার জন্য হ্যাঁ তো ওই আরকি ওই সময় আরকি ভাবছিলাম হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আমরাও ধরলে করি অমনি গাছ তাড়া তাড়ি বড়ো হবে জন্য ফল ধরবার জন্য আমরা ধরলে অমনি হ্যাঁ মানে দাম তা পাবো আগে মানে ধরলে বড়ো ই হলে কপি সব ধরে সব বড়ো করে দিলাম তো তাড়া তাড়ি বাজারে গিয়ে দাম তো পাবো ও আচ্ছা নিয়ে তারপর তার জন্য ওইটা ব্যবহার করি বেশি পরিমানে সার টা

আর পটাস আর সে একটু কালো সেই চিক চিক করে সবুজ হয়না সবুজ লই green কাচের কাচের type এর ওই তা আবার জলে গুলে sprayspray করে দিয়ে ও আচ্ছা আচ্ছা ওটা দিলে গাছের রং তা এক বাড়ে দারুন দেখায় সবুজ গাছ টাও দেখতে হেব্বি লাগবে হ্যাঁ বাবারে মানে প্রত্যেক তা জিনিস এ সার ব্যাবহার করিস হ্যাঁ হ্যাঁ তারা তাড়ি বড়ো হওয়ার জন্য বা বা ভালো ভালো যাই হোক নিয়ে তোর বাবা তুই এখন কোথায় আছিস আমি এখন এই ground দিয়ে বসে আছি কি করবো এখন বিকাল আর খানিক পর গিয়ে কপি কতা কাটতে হবে বাবা হাট গেলছে হাট থেকে এসে কাটবে কপি কটা ও ও মানে তুই এখন তাহলে মানে সবজি মানে যেখানে চাষ মানে সবজি চাষ করছিস আর কি ওই মানে জমিতে আছি নাকি না না ও জমি তে না ওই ground কি বলতো সব bad ball খেলে না ওই ground এ ও এলাম এখানে ঘুরতে

আর আর কে আছে একাই আছি না আর কেও আছে না না আরো সব আছে সব সুজয় রা আছে বিজয় রা আছে আরো সব আছে সত্তম না side এ আছি ও মানে তুই খেলিস নি না না আমি খেলি না আমি খেলিনা ও ওরা বাবা আসলে আমি চলে যাবো ওরা খেলছে bad ball খেলছে side এ football ও খেলছে ছোট ছোট বাচ্চা গুলা ও আচ্ছা আচ্ছা ভালোই ব্যাপার তাহলে খুব ভালো কথা তাহলে তোর বাবা এখনো মানে হাটে আছে নাকি

চাষে সেটা তো হবেই ভাই চাষ মানেই তো চাপ হ্যাঁ বল বল

ঠিক মতন খেতে না পেছি কিছু করতে ঠিক ঠাক খাওয়া হয় না কেন খাওয়ার দিক থেকে কিসের অসুবিধা হচ্ছে এই হাটে থাকছে সারাদিন আবার এসে হাট থেকে এসে আবার মাঠে কেবল রাতটুকু থাকছে বাড়িতে তাছাড়া ওই আবার ভোর হচ্ছে আবার বাজার চলে যেছে দিনের খাবার তা ই হচ্ছে অসুবিধা হচ্ছে দুপুরে তুই খাওয়া দাওয়া করেছিস তুই তুই খাওয়া দাওয়া করেছিস হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি

হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করলাম আর কি একটু আগেই নিয়ে কি খাবার মানে খেলি আর কি এই খেলাম বাঁধা কপি বাঁধা কপিতে মোটর ছুটিতে ই করে রেঁধে আর হাট থেকে আমি গিয়েছিলাম হাট এক বার নিয়ে

ও আচ্ছা আচ্ছা

হাট আমি তো দেখ হাট প্রথম থেকে আমি যাই না তার কারণ সবজি কি ভাবে কিনতে হয় সেই জিনিস তা আমার এখনো পর্যন্ত জানা নেই

না আমরা প্রথমে ই করতে পারতাম না কিনতে পারতাম না নিয়ে আমি কলমে খাতায় লিখে নিয়ে চলে যেতাম মানে কি বল তো ভুলে যেতাম সব কি নিতে হবে বলত নিয়ে আমি হাঁটে গিয়ে ভুলে যেতাম সব তার জন্য খাতায় লিখে নিয়ে চলে যাই নিয়ে ফর্দ করে লিখে নিয়ে চল যেয়ে নিয়ে কিনে নিয়ে চলে আসি

হুম ওটাই

ইয়ে বল তোর নাকি কয়েক দিন আগে বোনের একটা বিয়ে হল আমিও শুনেছিলাম

কোথায় ওটা হয়েছে এই বিষ্টপুরে কাছেই ও আচ্ছা আচ্ছা চিনিস তো বিষ্টপুর বসুয়া বিষ্টপুর ইয়ে কি করে ছেলে তা ছেলে তা রাজ মিস্ত্রি ও আচ্ছা মানে কাজ করে রাজমিস্ত্রি তাই তো হ্যাঁ কাজ করে বাহিরে kolkata bombay গ্রামেও করে যখন যা ই হয় বুঝলাম

কাজ ফাজ কিছু করছিস না কি না বাড়ি তে বসে আছিস

তো ওখানে চাকরি করছি আর কি আর যদি বলিস তাহলে আহ আমি বাড়িতে এখন দু দিন মানে কাজের একটু চাপ কম আছে তাই জন্য আহ মানে sir mam রা decision নিয়েছে যে আমরা ছেলে কয়েক জন মানে কয়েক জন কি আর কি তো আমাদের বাড়ি থেকে করলেও অসুবিধা নেই আর যাদের ধর laptop computer গুলো নেই তাদের ধর যেতে হবে office এ আর আমাদের তো জানিস laptop আমিও নিয়েছি কয়েক দিন আগে একটা dell এর তো সেই দিক থেকে আমার অসুবিধা নাই তাই জন্য আমাকে বললো যে বাড়ি থেকেই করতে আহ দু ঘন্টা করে কাজ করতে হবে তাহলে যথেষ্ট বুঝতে পারলি তাই জন্য এখন বাড়ি থেকেই কাজ করছি আর কি ও আচ্ছা তা office থেকে salary কত করে দিচ্ছে তোকে আমার দেখ salary কথা যদি বলা হয় তাহলে salary আমাকে যত তাই দেয় আমার ঠিক মানে মোটা মটি হয়ে যাই তাই জন্য না

যেমন কাজ করবে তেমন দেবে হ্যাঁ আমাদের এখানে মানতে গেলে fixed ই আছে এখন বুঝতে পারলি আর তোর কথা বলছিলাম তুই মানে তোকে কত করে দিচ্ছে যেখানে কাজ করছিলি ওখানে কাজ করছি দেখ ভাই যেমন কাজ করছি তেমন পয়সা দিচ্ছে কোনো কোনো মাসে দিচ্ছে দেড় হাজার দু হাজার তিন হাজার যেমন কাজ করছি কোনো মাসে ষোলো হাজারও গিয়েছে পুনোরো হাজারও হয়ে যাচ্ছে কুড়ি হাজারও হয়ে যেছে যেমন কাজ আচ্ছা তাহলে এখন তো কাজ নাই এখন হয় না এখন মাসে দেড় হাজার দু হাজার হবে হম আচ্ছা এই তো যে খুব কম টাকারে ভাই এই টাকায় কি হবে বল হুম ওটাই কোনো কাজ নাই তার জন্য এই খানে পরে আছি তাও একটা বটে

তোদের office কি নেওয়া যাবে আর ছেলে তো ওটাই বলছিলাম আমি দেখ আমি দেখছি যদি হয় তাহলে তোকে আমি জানাবো যোগাযোগ করবো তুই কত দূর পড়াশুনা করেছিস মানে করছিস আর কি এই second year second year আচ্ছা ভালো ব্যাপার তাহলে আমি দেখছি যদি হয় তাহলে ঠিক আছে আর দেখ আমাদের কথা বলতে বলতে

হ্যাঁ বল হ্যাঁ বলছিলাম যে কথা বলতে লাগলে আমাদের তো শেষ হয় না অনেক তা time ই হয়ে যাই দেখ কখন আমরা শুরু করেছি আমি বুঝতেই পারিনি যেহুতু খাওয়া দাওয়াও করতে হবে বুঝতে পারলি তো আমাকে মা ডাকছে আমি খাওয়া দাওয়া তা করে নেই তোকে তাহলে না হলে আমি কাল কে আবার phone করবো ঠিক আছে না হলে তুই করিস এক বার আমাকে